আমরা এখানে একটি আহ বিল্ডিং এর ছবি দেখতে পাচ্ছি একতলা ঘর এবং ঘরে আহ--

একটি মোবাইল টাওয়ার দেখতে পাচ্ছি। বিশাল উঁচু। লোহার স্ট্যান্ড -এ--

এখানে একটা ছবি দেখতে পাচ্ছি যেখানে একটি এ সুন্দর কালার ফুল দরজা দেখতে পাচ্ছি। লোহার গেট--

আহ লোহার স্ট্যান্ড -এ আহ টুলের ওপরে--

দুধারে এ আ লোহার রেলিং দিয়ে ঘেরা বেশ কিছু গাছ আছে সেখানে এক আলোর ছটা দেখতে পাচ্ছি।

এবং স্ট্যাচুর সামনেটা বাঁধানো এবং সামনে বেশ কিছু--

এ আ বিস্তীর্ণ ফাঁকা মাঠ দেখতে পাচ্ছি। মাঠটি সবুজ ঘাসে পরিপূর্ন ।

এবং জলাশয়ের একপ্রান্তে দেখতে পাচ্ছি বেশ কিছু বিল্ডিং ।

নদী দেখতে পাচ্ছি যেটা একদিক থেকে অন্যদিকে বয়ে চলেছে।

দুধারে এ -এ পাথরপাথর এ -এ থাম দেখতে পাচ্ছি।

এ এ লেন্সকাট ডট কম বিভিন্ন রকম কোম্পানি -র পোস্টার আছে ।

এবং মাইক লাগানো আছে দু-দিকে চোঙ আছে।

এবং ইলেক্ট্রিক পোস্ট ও আমরা এখানে দেখতে পাচ্ছি এবং পাশে একটি পুরাতন ঘর ও আমরা দেখতে পাচ্ছি।

এবং রথটি বিভিন্ন রকম ফুল দিয়ে খুব সুন্দর ভাবে সাজানো আছে।

আহ ও অ পিছনে টিন দিয়ে এবং মাথায় ছাউনি আছে টিন এর ছাউনি।

বেশ কিছু গাছ ও আমরা দেখতে পাচ্ছি।